এগুলো ঘূর্ণায়মান কোন জিনিসের সাথে যদি এটাচ করে দেওয়া যায় তাহলে এর থেকে সৃষ্টি হওয়া যে বাতাস আমরা পাই। সেটা গরমকালে আমাদের অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করে।

আমাদের পরিবারে সবাই সকালবেলা করে বাজারে যায় আর তারপর বেলা বারোটার সময় রান্না শুরু হয়।

একটি রাস্তার মোড়ে বা হাইওয়ে -র মোড়ে।

একটি চাষের জমিতে সেটা যদি বিশেষত খালি ফাঁকা মাঠের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই সেই চাষের জমিতে বিভিন্ন ফসল বিভিন্ন সবজি ফল ফুল চাষ করা যেতেই পারে।